উপরে কয়টা সাদা রঙের জলন্ত ভালভ লক্ষ্য করা যাচ্ছে।

আমি এইখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

নীল কালার -এ একটা লোয়ার গেট লক্য করা যাচ্ছে।

আমি এখানে কয়টা দোকান দেখতে পাচ্ছি।

সিলিঙ্গের উপরে লাল রঙের একটা ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটা কালো রঙ্গের লাইন -এর তার লক্ক করা যাচ্চে।

কিছু মানুষকে হাঁটতে ও দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে দুইটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

নীচে অনেকগুলো ছোট ছোট সবুজ রঙের ঘাস লক্ষ্য করা যাচ্ছে।

লাল রঙের কয়টা চেয়ার লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলো রাউন্ড করা টিন লক্ষ্য করতে পারছি।

নীচে মাটির উপরে জিনিসগুলো রাখা আছে।

বাঁশের একটা বেড়া দেওয়া দেখা যাচ্ছে।

কিছু মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলো গাছ লক্ষ করা যাচ্ছে।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

ছোট-বড় অনেকগুলো গাস দেখা যাচ্ছে।

ওপরে একটা সাদা রঙের ভল রয়েছে।

আমি একানে একটা বড় ফরেস্ট দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা ইস্কুল দেখতে পাচ্ছি।

ওপরে দুইটা কালো রঙ্গের লাইন -এর তার রয়েছে।